কাদের কথা তিনি শুনবেন এবং কাদের পরিবার করবেন এবং সর্বোপরি যদি তিনি সর্বদা জানতেন কোন কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ তাহলে তিনি যে সব কাজের দায়িত্ব ভার নিতেন তার কোনো কিছুতে ব্যর্থ হতেন না এবং এই ভাবনাটা তার মানে মনে হওয়াতে তিনি তার রাজ্য জুড়ে ঘোষণা করলেন যে তিনি যেকোনো ব্যক্তিকে দারুণ পুরস্কার দেবেন যে তাকে শেখাতে পারবে

এবং বিদ্বান মানুষেরা যাদের কাছে এলেন কিন্তু তারা সকলে তার প্রশ্নের উত্তর দিলেন বিভিন্নভাবে প্রথম প্রশ্নের উত্তরে কয়েকজন বললেন যে প্রত্যেকটা কাজ শুরুর সঠিক সময় জানার জন্য কাউকে আগে থেকে দিন, মাস, বছরের একটা ছক অবশ্যই কষে নিতে হবে এবং কঠোরভাবে

অন্যেরা রায় দিলেন যে প্রত্যেক কাজে সঠিক সময় আগেভাগে নির্ধারণ করা অসম্ভব কিন্তু অলস অবসর বিনোদনের উপায়ে নিজেকে নিমগ্ন না হতে দিয়ে যা কিছু ঘটছে সেই সব কিছুতে সবর্দা মনোনিবেশ করা উচিত এবং তারপর যেইটা সব থেকে জরুরি সেইটা করা উচিত

নির্ধারণ করা অসম্ভব কিন্তু তার একটা জ্ঞানী ব্যক্তিদের মন্ত্রণা সভা থাকা উচিত যারা তাকে সাহায্য করবে প্রত্যেকটা ব্যাপারে যথার্থ সময়

বরং সেগুলোর ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় যে সেগুলোর দায়ত্বভার নেওয়া হবে কি হবে না কিন্তু এই সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কাউকে অবশ্যই আগেভাগে জানতে হবে কি ঘটতে চলেছে শুধুমাত্র জাদুকরেরই তা জানতে পারে এবং প্রায় প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য অবশ্যই জাদুকরদের পরামর্শ চাইতে হবে এইভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরে ছিল নানাবিধ কিন্তু মানুষ বললেন যাদের সবথেকে দরকার যাদের তারা হলেন তার মন্ত্রণা সভার সদস্য অন্যেরা বললেন পুরোহিতরা অন্যেরা বললেন ডাক্তার যখন কিনা কয়েকজন বললেন যোদ্ধারা সব থেকে দরকারি

তাহলে যুদ্ধে দক্ষতা এবং অন্যেরা আবার বললেন যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল ধর্মীয় পূজার্চনা সব উত্তর নানা ধরনের হওয়াতে যার তাদের একজনের সঙ্গে সহমত হলেন না এবং কাউকে পুরস্কার দিলেন না কিন্তু তার প্রশ্ন গুলোর সঠিক উত্তর জানার ইচ্ছে তিনি পরামর্শ চায়

আর সাধারণ লোকজন ছাড়া কাউকে অভ্যর্থনা জানাতেন না তিনি তাই যার গায়ে চড়ালেন সাধারণ পোশাক আর সন্ন্যাসীর আশ্রমে পৌঁছানোর আগে আর ঘোড়ার থেকে নেমে পড়লেন এবং তার দেহরক্ষীদের পিছনে রেখে একা এগিয়ে গেলেন যার যখন নিকটবর্তী হয়েও হলেন সন্ন্যাসী তার কুটিরের সামনে জমিটা খুঁড়ছিলেন যার কে দেখে তিনি তাকে স্বাগত সম্ভাষণ করলেন এবং জমি খুঁড়তে লাগলেন সন্ন্যাসী ছিলেন শীর্ণ এবং দুর্বল ও প্রত্যেকের তিনি মাটিতে কোদালের কোপ দিয়ে অল্প মাটি উল্টানোর পরেই হাঁপাচ্ছিলেন যার তার কাছে গেলেন ও বললেন হে প্রাজ্ঞ সন্ন্যাসী আমি আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে তিনটি প্রশ্নের উত্তর চাইতে আমি কিভাবে সঠিক সময়ে কাজ সঠিক কাজটা করা শিখতে পারি কাদের আমার সবথেকে বেশি দরকার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 সন্ন্যাসী জারের কথা শুনলেন কিন্তু কোন উত্তর দিলেন না তিনি শুধু তার হাতের উপর থুতু ফেললেন এবং ফের মাটি খোঁড়া শুরু করলেন আপনি ক্লান্ত বললেন জার আমাকে উদারতা নিতে দিন আর কিছুক্ষণের জন্য কাজ করতে দিন আপনার জন্য ধন্যবাদ বললেন সন্ন্যাসী এবং জারকে উদারতা দিয়ে

দুটো কেয়ারী তিনি যখন খুঁড়ে ফেললেন যাহা থামলেন এবং আবার তার প্রশ্নগুলো করলেন সন্ন্যাসী আবারও উত্তর দিলেন না কিন্তু উঠে দাঁড়ালের কোদালের জন্য হাত বাড়ালেন এবং কিছুক্ষন বিশ্রাম করা করো আর আমাকে একটু কাজ করতে দাও কিন্তু জার তাকে কোদালটা দিলেন না এবং মাটির খোঁড়া জারি রাখলেন একটা ঘন্টা পেরিয়ে গেল এবং আরো এক ঘন্টা গাছপালার পিছনে সূর্য ডুবতে শুরু করলেন এবং জার অবশেষে কোদালটা মাটিতে গেঁথে দিলেন এবং বললেন হে প্রাজ্ঞ ব্যক্তি আমি আপনার কাছে এসেছিলাম আমার প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনি যদি উত্তর না দিতে পারেন আমাকে বলুন আমি ঘরে ফিরে যাব এই দিকে কেউ একজন ছুটতে ছুটতে আসছে বললেন সন্ন্যাসী দেখা যাক ও কে জার পিছনে ঘুরলেন এবং দেখলেন একজন বাড়িওয়ালা দাঁড়িওয়ালা লোক ছুটতে ছুটতে বন থেকে বেরিয়ে আসছে লোকটি দুহাত তার পেটে চেপে ধরে আছে আর তার তলা দিয়ে রক্ত বইছে সে যখন জারের কাছে পৌঁছাল ক্ষীণ ভাবে কাতরাতে কাতরাতে সে জ্ঞান আর ইয়ে মাটিতে লুটিয়ে পড়লো জার সন্ন্যাসী লোকটির পোশাক আলগা করলেন তার পিঠে ছিল একটা বিরাট ক্ষত যার সেটাকে যতটা ভালোভাবে পারেন ধুয়ে মুছে পরিষ্কার করলেন এবং তার রুমাল আর সন্ন্যাসীর কাছে যে তোয়ালে ছিল তাই দিয়ে bandage বেঁধে দিলেন করে দিলেন কিন্তু

যখন অবশেষে রক্ত বওয়া বন্ধ হল লোকটির জ্ঞান ফিরল ও সেই কিছু একটা চাইল পান করার জন্য জার টাটকা জল এনে তাকে দিলেন ইতিমধ্যে সূ~ সূর্য অস্ত গেছে এবং আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে গেছে তাই জার সন্ন্যাসীর সাহায্যে লোকটিকে ধরাধরি করে কুটিরের ভিতরে নিয়ে গেলেন ও তাকে বিছানার উপর শুয়ে দিলেন বিছানায় শুয়ে লোকটি তার চোখ বন্ধ করল ও চুপ করে পড়ে রইল কিন্তু জার হাঁটাহাঁটি আর সেসব কাজ যে~ যে সব কাজ করছেন তারপরে এত ক্লান্ত ছিলেন যে দোরগোড়ায় গুটিসুটি মেরে শুয়ে পড়লেন এবং ও ঘুমিয়ে পড়লেন এত গভীরতা এত গভীরভাবে যে গ্রীষ্মের সংক্ষিপ্ত সারারাত ধরে ঘুমালেন তিনি সকালে যখন ঘুম থেকে উঠলেন অনেকক্ষণ পর্যন্ত তিনি মনে করতে পারলেন না তিনি কোথায় রয়েছেন বা অপরিচিত দাড়িওয়ালা লোকটি কে যে বিছানায় শুয়েছে তার ঝকঝকে চোখে নির্দিষ্ট ভাবে তার দিকে তাকিয়ে আছে আমাকে ক্ষমা করুন দুর্বল গলায় দাড়িওয়ালা লোকটি বলল যখন সে দেখলো সে জার জেগে উঠেছেন ও তাকে দেখছেন আমি তোমাকে চিনি না আর ক্ষমা করার কোন কারণ নেই বললেন জার আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি আমি আপনার সেই শত্রু

আপনি সন্ন্যাসীর সঙ্গে একা দেখা করতে গেছেন আর আমি ঠিক করেছিলাম ফেরার পথে আপনাকে হত্যা করবে কিন্তু দিন পেরিয়ে গেল আর আপনি ফিরলেন না তাই আমি আপনার গোপন অবস্থান থেকে বেরিয়ে এলাম আপনাকে খুঁজতে আর আপনার দেহরক্ষীদের সামনাসামনি পড়ে গেলাম এবং ওরা আমাকে চিনে ফেলল আর আমাকে জখম করল আমি ওদের কাছ থেকে পালালাম কিন্তু একটানা রক্তপাতের ফলে মারা যেতাম যদি না আপনি আমাকে ক্ষত স্থানে bandage বেঁধে দিতেন আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম করেছেন আর আপনি আমাকে প্রাণ বাঁচিয়েছেন এখন আমি যদি বেঁচে থাকি আর আপনি যদি চান আমি আপনার সব থেকে বিশ্বাসী ক্রীতদাস হিসেবে আপনার সেবা করবো আর আমার ছেলেদের বলব তাই করতে আমাকে ক্ষমা করুন জার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 নিজস্ব চিকিৎসকদের পাঠিয়ে দেবেন তার দেখাশোনা করার জন্য এবং কোথা দিলেন তাকে আর বিষয় সম্পত্তি ফিরিয়ে দেবেন আহত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 হ্যাঁ আমি আমার মায়ের সম্বন্ধে আমি আজকে কিছু কথা বলবো তো আমার সবাইকার কাছেই মা বাবা হচ্ছে ঈশ্বরের সমান সেরকম আমার মাও আমার কাছে দেবতারই সমান তো আমার জীবনটা হচ্ছে ভীষণ ভীষণ ই কঠিন একটা জীবন সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মা যাচ্ছে তো আমরা চার ভাই বোন ছিলাম তো চার ভাই বোনের মধ্যে আমার যে দাদা ছিল আমার সেই দাদা ছিল বিকলাঙ্গ সে উম কথা বলতেও পারতোনা চলতেও পারত না হাঁটাচলাও করতে পারত না তো সেই দাদা আমার চোদ্দ বছর বেঁচে ছিল সে আমার মা খুব কষ্টের মধ্য দিয়ে আমার দাদা কে করেছে আবার তার সঙ্গে আমরা যে আরো যে তিন ভাই বোন ছিলাম দু বোন দু ভাই আমরা ছিলাম তো আমার দাদা ওই রকম ছিল তারপরেও আমরা দু বোন ছিলাম আবার ভাই ছিল তো দাদার সঙ্গে সঙ্গে আমাদের কে মানুষ করেছে ওই রকম এবং আমার পড়ি~ আমাদের পরিবারে আমরা একান্নপরিবর্তী উম মানুষ ছিলাম তো পরিবারের আমার উম ছিল দাদু ছিল ঠাকুমা ছিল দুজন কাকু ছিল ওই সংসারের মধ্যে ওরকমভাবেই সমস্ত সংসারের কাজকর্ম করে আবার ঐরকম ভাবে আমাদের কে মানুষ করেছে, তো আমার দাদা চোদ্দ বছর বয়স পর্যন্ত উম বেঁচে ছিল তারপরে চোদ্দ বছর বয়সে মারা যায় তারপরে আমরা পড়াশোনা করি আমাদের জীবনটা তারপরে শুরু হয় তো ঠিক ই চলছিল আমরা একটার পর একটা উম class পেরিয়ে গেলাম তো একটা সময় এলো আবার তো মায়ের জীবনের কঠিন সময় যেটা হয় তো আমার দিদির উম বিয়ে হয়ে যায় দিদির বিয়ে হয়ে যাওয়ার পরেতে সংসারের চাপ তো ছিলই মায়ের তারপরে আমার শুরু হয় আমার বাবা police এ চাকরি করতেন police এ চাকরি করতে করতে আমার বাবার brain tumor ধরা পরে তো সেই জীবনটা তখন হয়ে যায় বিশাল একটা কঠিন সময় আমি তখন

duty on duty তে duty র মধ্যেই ছিল কর্মরত অবস্থায় ছিল তো সেই সময়েতে বাবার শরীর খারাপ হয় বুঝতে পারে না তো বাবা কে উম আহ তারপরে বাবার কর্মক্ষেত্র থেকেই phone আসে আমাদের বাড়িতে phone করে বাবাকে নিয়ে আসে নিয়ে আসার পরে যখন চিকিৎসা করাতে যায় তারপরেই ধরা পরে যে বাবার brain tumor হয়েছে তো বাবার প্রথমে মাথায় জল জমে যায় সেই জল বার করে আর সেই মুহূর্ত থেকেই মা আমার মা ওই বাবার পশে একভাবে একভাবে থাকে তো brain tumor হওয়ার পরে মাথায় জল জমে সেই জল বার করে জল বার করার পড়েতে বাবার situation খুব খারাপ হয়ে যায় তো তার পরেই আবার MRI করে করে ধরা পরে যার brain এর মধ্যে উম বাবার একটা tumor তো সেটা operation করে এক একটা operation করতে time লাগতো আধ ঘন্টা আমার মা সারাদিন ওই ওই সকাল থেকে রাত পর্যন্ত ওই OT এর সামনে একভাবে বস থাকত যে বাবাকে কখন বার করবে কখন দেখবে একভাবে বাবার পশে তো প্রথমবার operation প্রথম বার operation করার পড়েতে বাবার tumor টা ঠিকঠাক উম হলোনা operation টা ঠিকঠাক হয়নি তো আবার তারপরে আবার operation করতে হয় কিছুদিনের পরে আবার আট ঘন্টা operation তারপরে আবার বাবার brain এর মধ্যে হওয়া ঢুকে যায় তো বাবার একজায়গায় ঘা কিছুতে ভালো হচ্ছিলোনা তার জন্যে বাবাকে আবার operation করতে হয় তো বাবা তিন মাস একভাবে

আবার কিছুদিন পরই আবার ভর্তি করতে হয় বাবাকে আবার সেখানে দেড় মাস কাটায় দেড় মাস কাটানোর পর আমার মা সেভাবে বাবার সঙ্গে একভাবে অতদিন ধরে বাবার পাশে থাকতো তারপরে বাবাকে বাড়ি নিয়ে আসে আমার বাবার পুরো স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিলো tumor operation হওয়ার পড়েতে বাড়ি আসে বাবা কথা বলতে ভুলে গিয়েছিলো বাবা কাউকেই চিনতে পারতোনা না মা কে বা না আমাদেরকে

মা সেরকমভাবেই করেছে কোনোদিন বাবার এতটুকু বাবাকে কষ্ট পেতে দায়নে সমস্ত কাজটাই মা মা ই করেছে একভাবে তো মা কে আমরা হয়তো একটু একটু সাহায্য করতাম কিন্তু সমস্ত কাজটা মা ই করতো আমাদেরকে সেরকম ভাবে কিছুই করতে দিতোনা বাবাকে খাইয়ে দেওয়া থাকে স্নান করানো থেকে সমস্ত কিছু তারপরে বাবা আস্তে আস্তে সুস্থ হলো সুস্থ হওয়ার পরে বাবার আবার মাথায় problem শুরু হয়ে গেলো তো তার জন্য আবার বাবাকে চিকিৎসা করানো হলো চিকিৎসা করানোর পড়েতে আবার বাবার কি হলো না বাবার আবার পা ভেঙে গেলো তো বাবার পা ভেঙে যাওয়ার পড়েতে আবার কি হলো না বাবার পা ভেঙে যাওয়ার পরে বাবার আর operation না হলোনা যেহেতু বাবার haemoglobin শরীরের মধ্যে কম ছিল তো আর উম আহ operation করানো গেলোনা তো বাবাকে একবারে তিন মাস তিন মাস চার মাস প্রায় বিছানার মধ্যে বাবার পা truction দিয়ে রেখে দিলো তখনও তাই তখনও সমস্ত কিছু বাবা ই সেই উম উম উম মা ই সেই করতো বাবার সমস্ত কিছু কাজ আমরা দেখেছি যে বাবা কে কিভাবে time এ time এ খাওয়ানো ওষুধ খাওয়ানো সমস্ত কিছু যে বাবা বিছানার মধ্যেই সমস্ত কিছু করতো তো সেগুলো পরিষ্কার করা পড়ানো মা কে আমরা কোনোদিন দেখিনি যে বিরক্ত হয়ে আর হয়ে কাজ করছে সেরকম কোনোদিন ই দেখিনি মানে তার সঙ্গে আবার রান্না করা

আমরা তো এখন ভাবি যে মা কিভাবে করেছে কি ভাবে করতে পারে একটা মানুষ এরকম ভাবে তো সেভাবেই সেভাবেই করেছে তো তারপরে বাবার truction দেওয়ার পরে বাবা আস্তে আস্তে বাবার পা ঠিক হলো বাবা চলতো চলতো কিভাবে না লাঠি ধরে ধরে বাবা চলতো চলতে চলতে কিছুদিন তো ভালোই যাচ্ছিলো ভালোই যাচ্ছিলো যেতে যেতে তখন মায়ের মায়ের help ছাড়া বাবা কিছু করতে পারতোনা মা তারপরথেকে কোত্থাও বাড়ির বাইরে পা ই দায়নে বাড়ির বাইরেতে কিভাবে পা দিতে হয় মা ভুলেই গিয়েছিলো যে উম কিভাবে বাইরে যেতে হয় সে কথা মায়ের কোনোদিন আসেইনি নিজের জীবনের তো শক স্বাদ পুরো ভুলে গিয়েছিলো মায়ের একমাত্র কাজ ছিল শুধু সংসার করা আর কি ভাবে বাবাকে ভালো রাখবে আমাদেরকে কি করে ভালো রাখবে সেই চেষ্টাই করে চলেছে তারপরে চলতে চলতে আবার কিছুদিন পর কি হলো না বাবার আবার Brain stroke হলো বাবার brain stroke হয়ে বাবা হটাৎ করে brain stroke হয়ে যাওয়ার পরে বাবার তো একদিক পুরো paralysis হয়ে গেলো বাবা আবার ব যে বসতে পারতো সেই বসাটাও ভুলে গেলো এমনকি brain stroke টা হওয়ার পরে বাবা আর কোনো কোথায় বলতে পারলো না পুরো কথা বলাটাই বন্ধ হয়ে গেলো তখন বাবা আর কি করে খেতে হয় সেটাও ভুলে গেলো আমরা মা কে দেখেছি যে বাবাকে কি ভাবে খাওয়াতো ছোট ছেলেদের কে যেমন গোদলে করে খাওয়ায় আমার মা ও বাবাকে সেরকম ভাবে খাইয়েছে হরলিক্স কিভাবে গুলে গুলে উম সে খাওয়াতো আমরা দেখে অবাক হয়ে যেতাম ফলের রস করে গোদলে গোদলে এরকম ভাবে খাইয়েছে বা ওষুধ গুলোকে কিভাবে গুড়িয়ে জলের মধ্যে মিশিয়ে খাওয়াতো আমরাও দেখে অবাক হয়ে যেতাম যে কিভাবে মানুষ এরকম ভাবে সেবা করে তো করতে করতে বাবার আবার কি হলো একভাবে শুয়ে থাকতে থাকতে bed show যেটা হয়ে যায় পিছনে যে ঘা হয়ে যায় বাবার ও সেই এক জায়গায় ঘা হয়ে গেলো এক জায়গায় নয় দু জায়গায় ঘা হয়ে গেলো সেই ঘা কিভাবে ঠিক করবে সেটাও উম মানে মা ই করেছে কিভাবে dressing করা কিভাবে ঘা কে পরিষ্কার করা সেটাও মা ই করতো আর আমরা দেখতাম দেখে শুধু ভাবতাম যে মা কি করে করছে একভাবে মাকে বাবা কে ঠিক time এ time এ খাওয়ানো একভাবে সে ঘা কে পরিষ্কার করা যাতে উম আহ শরীরের মধ্যে কোনো কষ্ট না হয় সেইভাবে একভাবে চেষ্টা করে গেছে একটা মানুষ কিভাবে এরকম ভাবে করতে পারে তার সঙ্গে ছিল ঘরের কাজ যেহেতু গ্রামের গ্রামে ঘর ছিল গ্রামে কাজ অনেকটাই বেশি যেহেতু একান্নবর্তী পরিবার ছিল সেখানেও অনেকজন মানুষ সবাইকে সবাইকে সমান ভাবে কাজ করতে হতো এতজন মানুষের খাবার জোগাড় সেটাও মা করতো সে একভাবে বাবাকে সেই করে গেছে তারপরে কিছু দিন গেলো বাবা তো চল চলা হাঁটা বন্ধ করে দিয়েছিলো কোনো রকমে বাবা বসল উঠে বস্তু তাছাড়া আর কিছুই পারতো না বাকি সমস্ত কাজ বাবার কাজ গুলো মা মা ই করে দিতো এরকম ভাবেই মা হাঁসিমুখে সমস্ত কিছুটা করেছে তারপরে আমাদের বিয়ে হয় আমাদের বিয়ে হওয়ার পরে যে বাচ্ছা হয় সেই সেইসময়টাও মা বাবা কেও করেছে আবার আমাদেরও সেরকমভাবেই করেছে একভাবে করে গেছে তাতেও মায়ের কষ্ট যে কি করে হয় সেটাও বুঝতে পারিনা তারপরে কিছুদিন গেলো

করে গেছে যে কিভাবে মানুষ টা বাঁচবে কিভাবে যতই বিছানার মধ্যে থাকুক তবুওতো বেঁচে আছে সেরকম ভাবেই চেষ্টা করতে লাগলো যে বাবা কে সুস্থ করানো বাবাকে কিভাবে সুস্থ করবে কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেরকমভাবে চেষ্টা করতে লাগলো কিন্তু বাবা সেই মুহূর্তে আর উম বাঁচলোনা ষোল সতেরো দিনের মাথায় আমার বাবা মারা গেলো তো তারপরে আমার মা উম মানে আর কি করবে খুঁজে পাচ্ছে না তো মায়ের জীবনটা ওই সেবা করে করে সেবা করে করেই চলে গেলো সেই থেকেই মায়ের ওই জীবন চলছে এখন আর নিজের শরীরের ক্ষমতাটাই যেন হারিয়ে গেছে সেবা করে করে আমরা শুধু ভাবি যে আমরা এই সামান্য কাজ করতে যেয়ে হাঁপিয়ে যাচ্ছি তো আমার মা কি ভাবে করেছে আমার বাবা বারো বছর ঐরকম ভাবেই বেঁচে ছিল তো একটা বারো বছর আমার দাদা ছিল চোদ্দ বছর বেঁচে দাদা কে করেছে চোদ্দ বছর আবার বাবা কে করেছে বারো বছর মানে ছাব্বিশটা বছর তার এরকমভাবেই সেবা করে করেই কেটে গেলো যে একটা মানুষ কি ভাবে সেবা করে করে সেবা করে করে কাটিয়ে দিতে পারে আমরা ভেবে পাইনা অথচ কোনো একটা রাগ ছিল না আর না কোনো কাউকে কোনো খারাপ কথা বলা নয় সেরকম তাই তাই আমার মা কে মনে হয় যেন সেই একজন দেবী আমরাতো সেটাই শুধু ভাবি যে এরকম কতজন করতে পারে এরকম এখনকার দিনে তো দেখাই যায় না আমরাই পারিনা সেই জিনিটা করতে আমার মা কি করে ভেবেছিলো করেছিল আমরা শুধু সেটাই ভেবে পাই না মামার বাড়ি মানে ভালো লাগতো। মামার বাড়ির নামটা শুনলেই যেনো আনন্দে আত্মহারা হয়ে যাওয়া হয় মামার বাড়ির নামটা যেন আনন্দে আত্মহারা

কখন যাবো? হয়ত ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নও দেখতাম যে মামার বাড়ি চলে গেছি। মামার বাড়ি মানে দিন জায়গাটায় যেনো ছোটবেলায় উম সবার কাছেই যেনো খুব সুন্দর একটা জায়গা। পড়াশোনা করতে হতো না রেহাই পাওয়া যাচ্ছে, মামারবাড়ি গেলে আহ মামার বাড়িতে খুব মজা করতাম। আমার মামার বাড়িটাও খুব সুন্দর খুব ভালো জায়গা। উম্ম উম দোতলা উম তোমার উম উম অনেকটা বড় বাড়িটা। অনেকগুলো কক্ষ আছে বাড়ির ভেতরে। উম ছাদ আছে। ছাদেতে ছাদেতে গিয়ে খেলা করতাম উম তোমার ছাদে অনেক পায়রা আছে। আহ পায়রাতে আহ পায়রার এর সঙ্গে হতো। আহ পায়রায় খেতে দেয়া হতো। আহ আর পায়রাগুলো যখন বসত এক ছাদ জুড়ে। চুপি চুপি খেতে দিয়ে আসতাম উম খেতে দিয়ে এসে এর তারপরে আস্তে করে গিয়ে যখন উড়িয়ে দিতাম, কত পায়রা ঝটপট ঝটপট কোরে আকাশে দৌড়ে খেলে তো, আহ! কী সুন্দর দেখতে লাগতো। আহ আর দারুন লাগতো জায়গাটা। উম আবার তোমার অনেক বড় খামার আছে ওখানে ওই দিদিরা ভাইয়েরা সব থাকতো তাদের সঙ্গে খেলা করতাম। উম খুব মজা করতাম। একটা পুকুর আছে খুব সুন্দর বাঁধানো। উম সেই পুকুরটার মানে বেড়াতে যায় অনেক জনা উম সেখানে বিকালের দিকে বেড়াতে যেতাম সেখানে খেলা করতাম। সেই পুকুরটার চারপাশে বসে থাকতাম। বসার জন্যে জায়গা আছে। উম ছোট বেলায় তো জলটাও খুব ভালো লাগতো। খুব সুন্দর, মাঝে মধ্যে চানও করতে যেতাম দিদিভাইদের সঙ্গে। তারপর সেই টাওয়া উম মানে উম সেই গাড়ির চাকাগুলোকে নিয়ে সেই গুলোকে নিয়ে জলে গিয়ে সাঁতার কাটতাম, ডুবে বসে থাকতাম। খুব মজা হতো মানে উম মামাবাড়িতে দিদা কত কিছু রান্না করতো কত আদর যত্ন করতো। কতো ভালো লাগতো সেই দিনগুলো উম তারপরে উম তোমার উম উহ মানে মামার বাড়িত একটা বড়ো একটা উৎসব হয়। সেই উৎসবটায় তোমার উম অনেক নাম কীর্তনও হয় উম বহু মেলা বসে

সেখানে সবাই মিলে গিয়ে মেলা ঘুরতাম, খেতাম, জিনিসপত্র দেখতাম উম তোমার উম সবাই মিলে খুব মজা হতো। উম আর সেখানে উম আর একটা জায়গা আছে, সেই জায়গাটাতেও বেড়াতে যেতাম। সেখানেও উম খুব মজা করতাম সবাই মিলে গিয়ে। এর তাদের মামার বাড়িতে একটা গাড়ি ছিল। সেই গাড়িটার উপরে ডালা খুলে সে ডালায় বসতাম। বসে বসে আমি দিদি সবাই মিলে খেলা করতাম, লুকোচুরি খেলতাম। এর উম খুঁজে পারতো না, উম খুব মজা হতো তখন। উম তারপরে উম রোদ~ উম মানে শীতকালটায় যেয়ে রোদে বসে মানে অনেকটা বড়ো জায়গা তো রোদে বসে সবাই মিলে খেলতাম। উম তার উম তারপরে তোমার উম অনেক অনেক ম~ মজা করতাম। এর দিদির সঙ্গে করতাম উম কী মজা হতো সবাই মিলে! খুব সুন্দর উম একদিন বিকালে ঘুরতে যেতাম। উম মানে আহ ওখানে উম একটা উম উঠছিলো দুটো কুকুর ছিল বড় বড়। খালি এইগুলোকে দেখতে যেতাম, তখন তো অত জানতাম না উম নীচে কুকুরগুলো কীরম করতো কাউকে দেখলেই। কিন্তু খুব ভালো লাগতো দূর থেকে দেখতে যেতাম বার বার। তখন ছোটো তো পাশে বাড়ি এখানে ওখানে মামার বাড়ি বলো সবাই ভালো বাসতো, সবার বাড়িতেই যেতাম উম উম তখন~ তখনের দিনটা খুব ভাল্ লাগতো উম উম উম্ম মামার বাড়ি গেলে এই দুদুর বাড়ি ওই দুদুর বাড়ি যেতাম ঘুরতাম উম মানে ঘুরে বেড়াতাম। এর বেশ মজা হতো। উম তারপরে ওখান থেকে ভাইয়ের একটা উম উম ইয়ে ছিলো বিদ্যালয় ছিলো। বিদ্যালয়ে মাঝে মধ্যে উম মামার সঙ্গে যেতাম উম মামা নিয়ে যেতো। কোনো যদি অনুষ্ঠান হতো। আহ সেখানে আমাকে নিয়ে যেত সেখানে গিয়ে

উম ইয়ে ছিলো এরম গড়ানোর জায়গা ছিল, এরকম গড়াতাম। উম গড়িয়ে গড়িয়ে উম উম একটা দোলানোর জায়গা ছিল। সেই দোলানোর উপর বসতাম। তাতে দুলতাম। আহ উম তারপরে বাড়ি চলে আসতাম। বিদ্যালয় থেকে ভাইকেও নিয়ে আসতো, আমি চলে আসতাম। ওখানে একটা বড় উম মন্দির আছে। যে মন্দির আছে সেখানে যেতাম এখানে অনেকগুলো শিব~ শিবঠাকুর আছে। উম শিবঠাকুরগুলো

উম যখন বড় পুজো হয় উম ওখানে তখন পুজোর শিবরাত্রিতে। সেই সময় শিবরাত্রিতে জল ঢালে সবাই মহাদেবের মাথায়। কতদূর থেকে জল নিয়ে আসে। বাঁকে করে দুদিকে ঘরা দিয়ে। এর অনেক কিছু দেখার আছে এর সকাল সকাল গিয়ে ওখানে উম দেখতে হয়। এত সুন্দর বাঁকে করে সবাই দূর থেকে জল নি~ বয়ে নিয়ে আসে। বয়ে নিয়ে এসে এর সবাই যায় উম ওখানে উম বয়ে এনে ওখানে দেয় সবাই ওই ঠাকুরের মাথায় জল দেয়. এর প্রচুর ভিড় হয় ঢুকতে পারা যায় না। আবার উম একটার সময় উম মানে এর দুপুর দিকে ওখানেও একটা বড় pandal করে বিয়ের। সব্বাইকে অনেক আত্মীয় স্বজন আসে। তাদের সক্কলকে নেমতন্ন করে, নেমতন্ন কোরে সেই জায়গাটায় বসিয়ে উম খাওয়ায়। কোনো সময় সেই লুচিটাই বেশি খেয়েছিলাম। লুচি খাওয়ায় উম নানারকম তরকারি, মিষ্টি. সুন্দর মানে ঠাকুরের প্রসাদটাই যেন একটা আলাদা স্বাদ খুব ভালো লাগে। উম যখন মামার বাড়ি যেতাম। উম bus এ করেই আমি যেতাম মামার বাড়ি। মামার বাড়ি bus এ bus এ করে যেতাম উম কখন নামবো উম তারপরে একটু যেতে হয় হেঁটে যেতাম। চারপাশে কত গাছপালা, কত দোকান সব দেখতাম। এই চলে এল এই চলে এল। উম মনে হতো এই চলে এলাম উম আর যখন আসার সময় হতো তখন খুব কষ্ট হতো যে আবার চলে যেতে হবে। তখন খুব কাঁদতাম। দিদি সব কাঁদতো, ভাই কাঁদতো আবার চলে যেতে হবে উম এইতো এলাম আর দুদিন থাকলে ভালো হতো। যাওয়ার সময়Tটুকো ভালো লাগতো, আসার সময় একটু কষ্ট লাগতো, দিন গুলো চলে গেলো। উম আরেকটু থাকলে ভালো হতো। তখন বিশাল কাঁদতাম চলে যেতে হবে। ভাল্ লাগছে না। মন খারাপ হতো খুব।

উম তোমার ওখানে আমি daily cycle চালাতাম বড় বড় খামার আছে উম ওখানে বড় বড় cycle বড় বড় খামারেতে। ওখানেই আমি প্রথম। উম cycle চালানো শিখি উম উম বেশ জায়গাটা বেশ খুব ভালো। উম আর পুকুর আছে অনেকগুলো। পুকুরগুলো খুব বড় বড় উম পুকুরের side এ বেড়াতে যেতাম মানে অনেক কিছু খাবার পাওয়া যেতো ওরকম আমরা বেড়াতে গিয়ে উম খাবার খেতাম উম উম খুব ভালো লাগতো। পুকুরের ধারে বসে বসে গল্প করা আর খাওয়া উম খুব ভাল্ লাগতো বসে বসে গল্প করতে আর আসার সময় কী মন খারাপ হতো যে আবার চলে যেতে হবে, উম আর বেশ কিছু দিন থাকলে খুব ভালো হতো উম ভালো লাগতো না দিদি এরা সব আটকাতো। উম মন খারাপ হতো আসতে মন চাইতো না, আর আমি প্রায় দিনই এমনিও দিদির কাছে গিয়েই থাকতাম। উম আমি একা একা গিয়েও অনেক দিন দিদির কাছে গিয়ে থাকতাম। ওই জন্যই মায়ার টান টা বেশি হয়ে গিয়েছিল। উম ওখানের প্রতি উম দিদা-দিদির প্রায়দিনই থাকতাম আমি ওখানে। উম খুব ভালো লাগতো থাকতে উম ওখানে উম সব দিদি ভাইয়েরা সব ভালোবাসত তো থাকতাম মজা করতাম উম উম ওখানটায় উম খুব বড়ো বড়ো অনেক গাছ ছিল প্রচুর গাছ। আর কী বড়ো বড়ো খেজুর হতো! উম ভালো লাগতো আর সেই পাড়াটাই যেন একটা আনন্দ লাগতো ওখানে উম আতা গাছ ছিল। আতা হতো উম এখনও হয় উম উম আতা আতা পাড়তাম। আতা খেতাম খুব মিষ্টি আতা গুলো উম পেয়ারা গাছ উম বাড়িটা তো অনেকটা বড়ো অনেক রকম গাছ পালাও আছে উম খুব ভালো লাগতো যখন সবাই মিলে উম পেয়ারা খেতাম। গাছ থেকে আতা পাড়তাম উম খেজুর পাড়তাম উম সবাই মিলে সেগুলোকে ভাগ করতো আর উম কার কোনটা বেশি কম সেগুলো দেখতাম উম উম খুব মজা হতো উম বসে বসে আবার খাওয়া হতো উম উম তারপরে উম হম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

আরে না অনেক কিছু ভাবা ভেবেছি কিন্তু এবার না phone আর করা হয়নি, কাজের চাপে। সেটাই সেটাই নিয়ে বাড়িতে সবাই ভালো আছে তো uncle aunty কাকিমারা সবাই? হ্যাঁ, সবাই ভালো আছে তোর বাড়িতে ভালো আছে? হ্যাঁ রে, ভালো আছি সবাই। হ্যাঁ তো ও এখন ঠিক আছে, তোর অসুবিধে নেই আর কি ভাবলি তুই সেই বিষয়গুলো নিয়ে?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 হ্যাঁ তুই তো একটা ভালো দিক বললি পাখিটাকে আমরা সেদিন highlight করলাম তো হ্যাঁ তুই ঠিকই বলেছিস অনেক পশুও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ঠিকই একদম। অনেক পশু দেখতে পাচ্ছি না দেখ তুই বাঘের সংখ্যা কমে যাচ্ছে হাতির সংখ্যাও কমে যাচ্ছে সবকিছুর সংখ্যা কিন্তু খুব কমে যাচ্ছে কারণ ওই শুনেছি তো যে বাঘের চামড়া টাকে তোর মেরে যদি চামড়া টাকে নেওয়া হয় তো মানে অনেক profit আসে তো এরকম তো আমরা মানুষেই সব কিছু শেষ করে দিচ্ছি রে। হ্যাঁ তারপরে দেখ তোর পাখি হোক তোর পশু হোক ওরা থাকবে কোথায়? জঙ্গল এলাকায় তুই এখন জঙ্গল দেখতে পাস? জঙ্গলটা বলতে গেলে কি বলতো? আমি শুধূ এখন যে জঙ্গলগুলো ধর অনেক জঙ্গল আছে যে হ্যাঁ কেটে দিচ্ছে গাছগুলো তারা কেটে দিচ্ছে সেটা একটা একবারে ঠিক একটা point বলেছিস, এখন আর জঙ্গল সেই ভাবে দেখাই যায় না। জঙ্গল না থাকলে পশুরা থাকবেনা, গাছই যদি না থাকে পাখিরা থাকবে কোথায়? সেটাই সেটাই ভালো একটা point বলেছিস তুই, আর গাছ কাটা নিয়ে কি বলতো এই যে বাড়ি বানানোর একটা মানুষের উৎপাত আবার অনেক দোকান টোকান বসানোর উৎপাতটা সেটা কিন্তু মানুষের মনে লেগে পড়েছে ধরা একদম,

বেকার আছে ওখানে তার থেকে ভালো কারখানা হবে, অনেক মানুষ কাজ করতে পারবে এটা ঠিক কিন্তু এটাও তো দেখতে হবে যে তাতে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমেই যাচ্ছে কমেই যাচ্ছে কমেই যাচ্ছে।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 নাই ছায়া কই? একটু যে ঠাণ্ডা হাওয়া আসবে ওটাও পাওয়া যাচ্ছে না তুই শহরে কত গাছ দেখতে পাস বলতো? সেটাই সেটাই সেটা শহরে তোর শহরে দিকে তো গাছের কথা তুই বলিসই না গাছ তো তুই দেখতেই পাবি না শহরে শুধু বাড়ি দেখতে পাবি রাস্তা দেখতে পাবি বাড়ি দেখতে পাবি pollution দেখতে পাবি এই জিনিসগুলোই,

গ্রামের দিকেও এখন গাছ কেটে দিচ্ছে হয়তো tower বসিয়ে দিচ্ছে, গাছ কেটে দিচ্ছে হয়তো সেই জায়গায় করে দিচ্ছে।

শহরে শহরে তো একদিকে তোর এটা অনেক আগে থেকে প্রচলনটা start হয়েছে গ্রামের দিকে অনেক হয়ে গেছে যে মানে আমাদের কি বলতো আমাদের বাড়ির পাশেই আর কি তুই যদি দেখতে যেতিস অনেক গাছ বসানো ছিল সেখানে, সব গাছ এখন কেটে দিয়ে বাড়ি বসিয়ে বাড়ি তৈরি করে নিয়েছে ভালো ভালো বাড়ি করে নিয়েছে ব্যাস বাড়ীতে আরাম, আরে ভাই নিশ্বাসটা তো নিতে হবে না সেটা তো একমাত্র অক্সিজেনটা আমাদেরকে গাছই দেবে না।